দুই তিনটা অটো গাড়ি দেখা যার।

সোবির মইধ্যে পাঁসটা ফ্যান দেখতে পাইয়ার।

এ সবিতে খাঁচের বক্সের উফরে দুইটা কেক দেখতে পাই য়ার।

হলুদ কালারে এইটার ওপরে একটা গোলাপী ফুল আরেকটা বেগুনী ফুল।

বক্সের মইধ্যে কয়েকটা আইসক্রিমের প্যাকেট দেখতে পাওয়া যার।

বিসনার মদ্যে একটা লাল রঙ্গের ব্ল্যাংকেট আসে।